ছবিটির মধ্যে আমরা একটি বাড়ি দেখতে পাইতেছি।

ছবিটির মধ্যে একটা আমরা খোলা মাঠ দেখতে পাইতেসি।

ছবিটির মধ্যে আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি।

সামনে একটি ফাঁকা জাগা রয়েছে।

ছবিটির মদ্যে একটা আমায় সুন্দর জায়গা দেখতে পাইতেসি।

মাঠের উপরে অনেক সবুজ ঘাস দেখা যাচ্ছে।

সাইডে একটা চেয়ার দেখা যাচ্ছে।

নদীটির পাশে একটি খোলা মাঠ দেখা যাচ্ছে।

টেবিলের উপরে কিছু পানির বোতল দেখা যাচ্ছে।

মাঠের মধ্যে জামা শুকাইতে দেওয়া আছে।

মাঠের উপরে কিছু সবুজ ঘাস দেখতে পাইতেছি।

দূরে অনেক লোকজন দেখা যাচ্ছে।

পাশে কয়েকটি পানির বোতল দেখা যাচ্ছে।

মাঠটির মধ্যে অনেক সবুজ ঘাস দেখতে পাচ্ছি।

দূরে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে।

ফুলের বাগানে অনেকগুলো ফুলের গাছ দেখা যাচ্ছে গাছে অনেক ফুল ফুটে আছে।

ভিতরে একটি সি_সি_টি_ভি কার্মা দেখতে পাইতেসি।

দেওয়ালে দুইটি ফোটো দেখা যাচ্ছে।

মাঠের মধ্যে কিছু লোক দেখা যাচ্ছে।

পুজো মণ্ডপের বাইরে কয়েকটি দোকান দেখা যাচ্ছে।

রাস্তাটির সাইড -এ দুইডা আইস ক্রিম -এর ঠেলা দেখতে পাইতেসি।

বাজারের ভিতরে অনেক মানুষকে দেখা যাচ্ছে।

বাজারের ভিতরে অনেক মাসের দোকান দেখা যাচ্ছে।

চেয়ারের উপরে কয়েকটি মানুষকে বসে আছে।

আশেপাশে অনেক গাসপালা দেখতে পাইতেসি।

উপরে সিলিংয়ে দুটি লাইট জ্বলতেসে।

উপরে অনেক জামাকাপড় রাখানো আছে।

ওপরে ছিলিংয়ে অনেক লাইট জ্বলতেছে।

সামনে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি।

ছবিটির মদ্যে একটা আমরা রুম দেখতে পাইতেসি।

রাস্তার পাশে দুইটি দোকান দেখতে পাইতেছি।

রেস্টুরেন্টের বাইরে দুইটি টেবিল রাখানো আছে।

ছবিটির মধ্যে একটা আমরা সুন্দর জাগা দেখতে পাইতেসি।

হাইওটির মধ্যে একটা আমরা ডিসকো দেখতে পাইতেছি।

ডিস্কোর ভেতরে অনেক লোকজন দেখা যাচ্চে।

টেবিলের ওপরে অনেকগুলো কলসি রাখা আছে।

বিদ্যালয়ের চারপাশে ওয়াল দিয়ে ঘেরানো রয়েছে।

ওয়াল -এ অনেক জিনিসপত্র রাখা আছে।

বাসস্ট্যান্ডে কয়েকটি বাস দাঁড় করানো রয়েছে।

পিছনে একটি বাড়ি দেখতে পাইতেছি।

দূরে অনেক গাছপালা দেখতে পাইতেসি।